রয়েছে এবং কর্মচারীগুলির মাথার মধ্যে হলুদ রঙের হেলমেট পড়াও রয়েছে এবং কর্মচারী গুলির সামনে একটি বড়ো গাড়ির মতো রাখা রয়েছে ।

এবং বাগানের মাঝখানে কিছু মানুষ দাড়িয়ে এবং কিছু মানুষ বসে রয়েছে বাগানের মধ্যে অনেক গাছপালা রয়েছে এবং সেগুলোর পাতা নিচে পড়ে রয়েছে।

একজন মানুষ দুধ উম হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং দুজন মানুষ এমনি দুধ নেবার জন্য দাঁড়িয়ে রয়েছে।

এবং হাসপাতালের আশেপাশে কয়েকটি দরজা দেখা যাচ্ছে | হাসপাতালের ভিতর একটি লাইট জ্বলছে।

দুধ দোয়াচ্ছে এবং গরুটির সামনে গরুটি-ইর বাচ্চাও রয়েছে ।

সেখানে কেউ এক জায়গায় দাঁড়িয়ে রয়ে এবং কিছু মানুষ বসে রয়েছে পাশে একটু নালার মতো জলও দেখা যাচ্ছে।